আলাদাই প্রেমের আলাদাই আনন্দের। ফুটবল হলো সমগ্র বিশ্ববাসী ইমোশন যা আমাদের প্রত্যেকের হৃদয়ের খুব কাছে শুনতে পারছো কথা,

আচ্ছা তো আমরা আসলে আহ digital media বা digital marketplace নিয়ে কথা বলেছিলাম digital media তো digital marketplace এর বিষয়টা হচ্ছে এরকম যে তুমি , Outsourcing এর ব্যাপারে কি রকম কি জানো out sourcing কাজটা সম্পর্কে তোমার কোন ধারনা আছে কি না? হ্যাঁ হ্যাঁ out sourcing কাজ টা সম্পর্কে ধারণা আছে তবে out sourcing করার আগে আমাদেরকে যে বিষয়গুলা প্রথমে আমারে জানতে হবে যেটা সেটা হচ্ছে যে digital media মাধ্যমে কি কি, করা যায় এবং digital media যে আপনার অংশ গুলো কি কি আছে সেগুলো আমাদের জানা দরকার তো আপনি যেটা বলছেন যে out sourcing outsourcing এর বড় একটা অংশ হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে যেটা আমরা করতে পার,

হ্যাঁ হ্যাঁ ভাইয়া SEO যেটাকে আমরা, আগে আমরা freelancer হিসাবে কথা হয় freelancer হয়ে থাকে তো সেখানের মধ্যে আমরা প্রথমে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে ভাইয়া আপনি কবে আপনার ফেসবুক বা social media তে কবে join করেছেন একটু যদি বলতেন, আহ First of all আমি প্রথমে join করেছি social media আমি active হয়েছি দু হাজার চৌদ্দ সাল থেকে তো till now এখনো আছি active আছি কিন্তু আসলে, You know ফেসবুক আসলে totally আসলে আমাদের মূলত সময় দেওয়ার ঠিক নেই ঠিক উচিত না কারণ পুরো ফেসবুকে আমারে প্রচুর সময় নষ্ট করতেছে, হ্যাঁ তবে ফেসবুক একটুখানি যদি, ফেসবুকের তুমি করতে পারো then তুমি কিছু একটা earn করতে পারো digital media র আহ part হিসেবে তুমি ফেসবুক থেকে earn করতে পারো কিরকম digital market marketing করে তুমি earn করতে পারো সেখানে তোমাকে, Traffic collect করতে হবে Traffic collect করেই তোমাকে সেখানে page create করতে হবে, page create করে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাইয়া একটু একটু ভাইয়া, কিছু একটা content হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা earning এর ব্যাপারটা একটু পরেই যাচ্ছি যেটা আপনি বলছিলেন যে ভাইয়া ফেসবুকে আমাদের সুবিধা অসুবিধা আসে যেমন আপনি বলছিলেন যে অধিকাংশ সবথেকে আমাদের যে, সমস্যাটা সেটা হচ্ছে আমাদের সময়, সময় অপচয় হয় তো সেখানে আমরা কি করতে পারি? আমি যদি আপনাকে বলি যে ভাইয়া উম একজন ছাত্রের জন্য ফেসবুক কতটা important আর কতটা important না, বা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ নয় সেটা কি আপনি বলতে পারবেন, একজন ছাত্রের জন্য, অবশ্য অবশ্যই ফেসবুকে ফেসবুক তো বর্তমানে তুমি যদি proper ভাবে,

তো তে admit না হয়ে আমি সব update এখানে পেতাম ফেসবুকে পেয়েছি, গ্রুপে পেয়েছি, এটা একটা advantage আছে তারপর হচ্ছে গ্রুপে social media active থেকে অনেক অনেক, খবর খবরা-খবর পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় এটা এটা একটা basic part এটা হচ্ছে একটা basic part কিন্তু advance level এ যেটা হচ্ছে তুমি যদি কোনো, Earn করতে পারো কোনো একটা content create করে অথবা দেখা যাচ্ছে তুমি কোন sell করলা something page create করে page boost up দিয়ে তুমি সেটা traffic traffic টা কে তুমি high করলা, এটা হচ্ছে মানে একটা ফেসবুকে তুমি যদি social media কে কিভাবে use করতে পারো, as like অনেক insta use করে অনেকেই মানে তোমার digital market হিসেবে বিভিন্ন জায়গায় add দিলা সেই, এভাবে অনেক ভাবে তবে আমরা তখন যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে freelancer হিসেবে আসলে সে বিষয়টা আলোচনা করলে মনেহয় ভালো হবে, কি বলো?

তো যেখানে আমাদের বেশি সময় চলে যায়, সেখান থেকে যদি আমরা কিছু earn করতে পারি তাহলে অবস্যই আমাদের জন্য ভালো হয় ভাই, কেন না যদি আমি আমাদের আমাদের চব্বিশ ঘন্টা বেশিরভাগ সময় যদি আমরা ফেসবুকে scrolling আমাদের যে অবস্যই সময় তা সবসময় কিন্তু আমরা just ফেইসবুক তা scrolling করার জন্য, সে scrolling বা টা যেনো আমাদের profession হয়ে যাই বা আমরা সেখানথেকে যে মারা কিছু earn করতে পারি যেটা আমাদেরকে ভবিষ্যতে অনেক অনেক support দেবে, তো সেটা আপনি ভালো কথা বলছেন আমি আপনার সাথে অনেক আপনার সাথে আমিও,

হ্যাঁ তো এখন আমরা digital media র যে সব অসুবিধা গুলো আছে সেগুলো যদি আমরা বলি যে রকম ভাবে addicted হয়ে যাওয়া তারপরে addicted হলে কি হয়, normal life তুমি কোনো কিছু তুমিও তোমার দৃষ্টি ভঙ্গি তোমার change হয়ে যাবে তুমি যদি খারাপ ভাবে দেখো অনেকেই অনেক কিছু করে থাকে media social media কে কাজে লাগিয়ে, আমরা ওদিকে না যাই, আমরা যেসব কথা বলবো মানে অসুবিধার কথা গুলো, সেগুলো হচ্ছে আহ তুমি আগে তুমি কিছু অসুবিধার কথা বোলো,

ওরকম যদি digital media র সম্পর্কে যদি আমি আপনার অসুবিধার কথা বলি তাহলে প্রথমে আমার একটা জিনিসে পড়বে যে আমরা অনেক সময়, যখন ফেসবুকে ঢুকে যায় তখন আমরা scrolling করতে করতে আমাদেরকে কখনো খেয়ালী থাকে না যে আমাদের কত সময় অপচয় হচ্ছে এটা আমাদের একটা অদিগামী সময় ফেসবুকে scroll করে নষ্ট করি secound, দ্বিতীয় দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফেসবুকটা scrolling করবে সে যে ফেসবুকের ওপরে মোবাইলে যে brightness টা ওটাও আমাদের চোখের জন্য চোখে যে আপনার, Retina skin যেটা আছে ওটা আমাদের চোখের জন্য অনেক খারাপ হয় আর আহ third হচ্ছে যে আপনার এই ফেসবুক, যদি আপনি proper way তে আপনি যদি ব্যবহার না করতে পারেন আপনি যদি খারাপ যে আছে জড়িত হয়ে যান তাহলে ওখান থেকে কিন্তু দ্বিতীয়বার বের হয়ে আসার কোনো, আহ সম্ভাবনা থাকে না ভাইয়া হয়তো বা আপনি জানেন, হ্যাঁ তারপর হচ্ছে এটা গেল ফেসবুকের কথা, এখন আমরা earning এর বিষয়ে একটু কথা বলি suppose তুমি যদি কিছু earn করতে চাও সে ক্ষেত্রে তোমাকে কি করতে হবে,

Then তুমি যদি sure হয়ে থাকো যে আসলে আমাকে actually আমি এই content নিয়েই কাজ করব, ইটা ইটা এটাতেই এই আমি পেশা হিসেবে নেবো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে proper একটা, ধরো তুমি একটা page create করলা page টার একটা নাম থাকবে এবং তুমি কি service দিতে যাচ্ছ তুমি কি entertain করতে যাচ্ছ নাকি তুমি,

আমাদের আমরা কোন বিষয়ের উপরে ফেসবুক page টা আমরা কাজ করব সেটা আমাদের কে most মানে অধিকাংশ সময় আমাদেরকে ওটাতেও অনেক অনেক আপনার জোর দিতে হবে, কারণ হচ্ছে যে আপনি ওটা যদি ভালোভাবে যদি না select করতে পারেন তাহলে কিন্তু ওখান থেকে earn করতে পারবেন না, No no না না এটা earning টা আসলে select এর উপরে depend করে না, earning টা হচ্ছে তুমি কিরকম content create করছো সেটার উপর এবং, এখানে হচ্ছে তোমার content এর কোনো copyright issue আছে কিনা বা তোমার content কারু সাথে mixed আছে কিনা তোমার content এর watching time, watch time একটা আছে সে watch time টা আসলে average কত আছে,

তোমার earning টা depend করে google add এর ওপরে এবং তুমি google add এর জন্য তুমি monetization করতে হবে সেই moniti, monetization এর বিষয়ে যদি বলতে চায় তাহলে monetization হচ্ছে এরকম, তুমি একটা page create করলা, সেখানে তোমার ten k followers থাকতে হবে, কমপক্ষে ten k follower, ten k active follower, active follower থাকলে তুমি কি করবা তুমি তোমার monetization এর জন্য ফেসবুকে একটা appeal করবা, একটা application দেবা, তারা তখন, তারা তখন সেটাকে accept করবে accept করার পর তুমি তোমার page দিয়ে তোমার content এর ওপর add আসা শুরু করবে, এবং then তুমি সেখান থেকে,

হচ্ছে group group থেকে আমরা বাইরে আমাদের আসলে কোন group নেই, আমাদের আসলে, বিশেষ করে আমার আমার আমার কোনো friend circle নেই that's why content এর একটা idea মাথায় আসলেও ওভাবে, Proper guideline এর অভাবে কোন কিছু করতে পারছে না, হ্যাঁ যদি একটা studio থাকতো আমার যদি একটা proper setup থাকতো বাসায়, Then আমি হয়তো আমার idea টা মাথায় আস্তে থাকতো, এটা content টা আসলে তোমাকে ওইভাবে নিতে হবে তুমি তুমি animated video দেখছো কি না, তুমি animated video দেখছো,

আমরা পারি না কেন ভাই, আসলে এই পারিনা কথাটা আসলে মনে হয় আমাদের দুই একজন বা আমরা যারা পারিনা তারাই এই কথাটা বলি, আসলে কিন্তু আপনি যদি আমাদের বাংলাদেশের কথাটা চিন্তা করেন, যে আমাদের বাংলাদেশে অনেক অনেক, ভালো ভালো youtuber আছে যারা আপনার earn করতেসে ফেসবুকের page থেকে অনেক টাকা earn করতেছে আপনি হয়তো বা দেখলে ভালো ভাবে, দেখতে পাচ্ছেন ওদেরকে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশের কিন্তু এই online platform থেকে টাকা earning যে ব্যাপারটা সেখানে কিন্তু তারাও কিন্তু, ততটা কিন্তু দূরে না বা পিছিয়ে না তারাও কিন্তু মোটামটি ভালো একটা position আসে এবং তারা ওই বিষয়টাকে ভালোভাবে observe করে বলে আমি মনে করি ভাইয়া, আপনি কি মনে করেন? অবশ্যই না freelancer দের একটা priority একটা ভূমিকা বাংলাদেশের earning এর ক্ষেত্রে অবশ্যই আছে কিন্তু তারা আসলে, ওভাবে guideline পেয়েছে তুমি যদি জয়িতা ব্যানার্জীর নাম শুনে থাকবা, ও আপনার ওই এগুলো করায় content গুলো থেকে upload দেয়,

Not only জয়িতা ব্যানার্জি আরও অনেকেই আছে, তবে আমি দেখছি তারা আসলে freelancer আসলে হ্যাঁ তবে freelancer নাসিব অনেকে কষ্ট করেছে, তখন freelancer নাসিব, যখন সে কাজ শিখছে তখন হয়তো তার আসলে family backup দেয়ার মতন কেও ছিল না, কিন্তু successful freelancer যারা আছে তারা আসলে তাদের backup এর কোনো সমস্যা ছিল না তারা আসলে ওরকম backup পেয়েছে বা family থেকে backup পেয়েছে,

নিজে থেকে income করছে না এটা একটা team wise income করতেছে, কিন্তু বলতেছে ধরো right now এখন যে situation তুমি একটা content create করার পর তোমার, Page এ তোমার ten k follower আসতে তোমার অনেক সময় লাগবে এবং তোমার মাথায় idea টা তুমি যদি মতো যদি করতে চাও তুমি পারবা না, কারণ, যত traffic সব কাছে চলে গেছে এখন তুমি যদি same like তার মতন content create করতে চাও, তোমাকে একটা setup থাকতে হবে তোমার একটা ওটাকে কি বলে, আহ একটা desk setup থাকতে হবে, তোমার content এমন ভাবে select করতে হবে যেটা কারো সাথে না মেলে, আমাকে boost up করতে হবে, হেঁ, তোমাকে, তোমাকে এভাবে সবকিছু select করে then তোমাকে আস্তে আস্তে আগাতে হবে দেখবা তুমি তোমার page reach হচ্ছে না view হচ্ছে না, কিন্তু give up করা give up করতে হবে না, হেঁ, তোমার এই এই যে তোমার জন্য perfect, আমার এখন এই এই যে এই যে আসলে আমি হেঁ কাজ করা যায় কিন্তু আমার আসলে ওরকম mentality নাই যে আমি আসলে এইভাবে নতুন করে create করব content বানাবো, ওটা একটা হতে পারে but আমি আপনাকে যেটা বলতে চাইছি যে আমরা আমাদের যে মূল topic টা সেখান থেকে আমরা দূরে না যাই,

আমাদের কথা বলার বিষয় ঠিক আছে আমাদের কথা বলার বিষয় digital media নিয়ে আমরা digital marketing সেখানে সমস্যা নাই digital media হিসেবে আর কথা বলতেছি, আহ কিন্তু আমাদের topic digital marketing চলে গেছে, সমস্যা নেই আমরা দুটো mix করেই কথা বলতেছি, হ্যাঁ হ্যাঁ তো এখন কে আপনি আপনা আপনার কি এমন কোন পরিচিত বা কেও আছে যে আপনার digital marketing বা digital platform থেকে টাকা earn করছে, এরকম কি কেউ আছে,